এখানে কয়েকটি ইস্টিলের থালা দেখিতে পাইতেসি।

বিল্ডিংয়ের পাশে অনেক গাসপালা দেখা যাচ্চে।

এখানে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

এখানে একটি পূজার অনুষ্ঠান চলিতেসে।

এখানে পিরামিড আকৃতির কতগুলি বস্তু রাখা আসে।

এখানে অনেকগুলি লাইলনের জালি দেখা যাচ্ছে।

এখানে দুইজন লোককে দেখা যাচ্ছে।

পোস্টারটিতে ট্রেন টিকিট বিমান টিকিট জেরক্স লেখা আসে।

প্লেটটি সাদা রঙ্গের দেখিতে পাইতেসি।

এহানে একটি গেইট দেখিতে পাইতেসি।